পর্লে আরায় ফাংশনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আরায় ফাংশন সম্পর্কে শিখব যেমন 000011 000010 পুশ পপ shift আনশিফট স্প্লিট স্প্লাইস জয়েন সর্ট এবং কিউ আমরা উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং পার্ল 5142 ব্যবহার করছি
গেদিত টেক্সট এডিটর ও ব্যবহার করব
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
এখানে ভ্যারিয়েবলস ডেটা স্ট্রাকচার এবং অ্যারে সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে
কমেন্টস লুপস এবং কন্ডিশনাল স্টেটমেন্টের জ্ঞান অতিরিক্ত সুবিধা প্রদান করবে
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
পর্ল নির্দিষ্ট ইনবিল্ট ফাংশন প্রদান করে
এই ফাংশন অ্যারেতে বিভিন্ন অপারেশন সম্পাদন করতে পারে
প্রথমে অ্যারের অন্তিম স্থানে এলিমেন্ট যোগ করা এবং মুছে ফেলা শিখি
এইজন্য পুশ ফাংশন ব্যবহার করুন যা অ্যারের অন্তিম স্থানে একটি এলিমেন্ট যোগ করবে
পপ ফাংশন অ্যারের অন্তিম স্থান থেকে একটি এলিমেন্ট মুছে দেয়
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করে পুশ এবং পপ ফাংশন বুঝি
টার্মিনালে লিখুন গেদিত স্পেস পারলারে ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
এটি গেদিত এ পারলারে ডট পিএল ফাইল খুলবে
স্ক্রিনে প্রদর্শিত কোড লিখুন
এখানে দৈর্ঘ্য 3 এর একটি অ্যারে ঘোষিত করেছি
পুশ ফাংশন এই অ্যারের অন্তিম স্থানে 3 এর পর একটি এলিমেন্ট রাখবে
যখনকি পপ ফাংশন অ্যারের অন্তিম স্থান থেকে একটি এলিমেন্ট মুছে ফেলবে
এক্ষেত্রে অ্যারে থেকে 4 মুছে ফেলবো
এখন ফাইলটি সংরক্ষণ করুন
পুশ ফাংশন 2 টি আর্গুমেন্ট নেয় পুশ ফাংশনের প্রথম আর্গুমেন্ট একটি অ্যারে যেখানে এলিমেন্ট যোগ করা হয়
দ্বিতীয় আর্গুমেন্ট সেই এলিমেন্ট যা অ্যারেতে পাঠানো হয়
পপ ফাংশনের সিনট্যাক্স হল এই ফাংশন একটি আর্গুমেন্ট নেয়
এখান থেকে একটি এলিমেন্ট মুছতে হবে
উভয় ফাংশন অ্যারেতে শেষ স্থানে কাজ করে
পপ ফাংশন দ্বারা মুছে ফেলা এলিমেন্ট অন্য ভ্যারিয়েবলে সংগ্রহ করা যায়
এর সিনট্যাক্স হল variable স্পেস স্পেস পপ প্রথম বন্ধনীতে myArray বন্ধনী বন্ধ করুন
টার্মিনালে গিয়ে পর্ল স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস পারলারে ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এখন অ্যারের প্রথম স্থান থেকে একটি এলিমেন্ট যোগ করামুছে ফেলা দেখি
আনশিফট ফাংশন ব্যবহার করব যা অ্যারেতে প্রথম স্থানে একটি এলিমেন্ট যোগ করে
shift ফাংশন যা অ্যারে থেকে প্রথম এলিমেন্ট মুছে দেয়
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করে এটি বুঝি
এখন পারলারে ডট পিএল ফাইল খুলবো
স্ক্রিনে প্রদর্শিত কোড লিখুন
আনশিফট ফাংশন প্রথম স্থানে একটি এলিমেন্ট যোগ করে shift ফাংশন প্রথম স্থান থেকে একটি এলিমেন্ট মুছবে
এক্ষেত্রে শূন্য মুছতে হবে
ফাইলটি সংরক্ষণ করুন
আনশিফট ফাংশন 2 টি আর্গুমেন্ট নেয় প্রথম আর্গুমেন্টে এলিমেন্ট যোগ করতে হবে
দ্বিতীয় আর্গুমেন্ট একটি এলিমেন্ট যা অ্যারেতে যোগ করতে হবে
shift ফাংশন একটি আর্গুমেন্ট নেয় এই অ্যারে থেকে এলিমেন্ট মুছতে হবে
উভয় ফাংশন অ্যারেতে প্রথম স্থানে কাজ করে
ভ্যারিয়েবলে shift ফাংশন দ্বারা মুছে ফেলা এলিমেন্ট সংগ্রহ করতে পারি
এর সিনট্যাক্স হল variable স্পেস স্পেস shift প্রথম বন্ধনীতে myArray বন্ধনী বন্ধ করুন
টার্মিনালে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস পারলারে ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এখন অ্যারের একটি নির্দিষ্ট স্থান থেকে এলিমেন্ট মুছে ফেলা দেখি
স্প্লাইস ফাংশন অ্যারের একটি নির্দিষ্ট স্থান থেকে এলিমেন্ট মুছে ফেলে
এই ফাংশনের রিটার্ন ভ্যালু মুছে ফেলা এলিমেন্টের অ্যারে
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করে এটি বুঝি
এখন পারলারে ডট পিএল ফাইলে যাই
স্ক্রিনে প্রদর্শিত কোড লিখুন
যেখান থেকে এলিমেন্ট মুছতে চাই সেখানে ইনডেক্স দিতে হবে এবং অফসেট যদ্দুর আমরা এলিমেন্ট মুছতে চাই
এক্ষেত্রে এলিমেন্ট 5 এবং 6 মোছা হবে
এখন টার্মিনালে ফিরে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস পারলারে ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এখন অ্যারের কয়েকটি অন্য ইনবিল্ট ফাংশন দেখি
স্প্লিট ফাংশন নির্দিষ্ট বিভেদকে স্ট্রিং বিভক্ত করতে ব্যবহৃত হয়
এই ফাংশনের রিটার্ন ভ্যালু একটি অ্যারে
এই অ্যারের এলিমেন্ট স্ট্রিং এর ভাগের অংশ
জয়েন ফাংশন নির্দিষ্ট বিভেদক ব্যবহার করে অ্যারের এলিমেন্ট যোগ করে
এটি জুড়িত স্ট্রিং ফেরত দেয়
সর্ট ফাংশন অ্যারেকে বর্ণানুক্রমে সাংখিক ক্রমে বাছাই করে
কিউ ফাংশন সাদা স্পেস দ্বারা পৃথক করা শব্দের একটি অ্যারে
স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করে এই সকল ফাংশন বুঝি
টার্মিনালে গিয়ে লিখুন গেদিত স্পেস অ্যারেফাঙ্কশনসহ ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
স্ক্রিনে প্রদর্শিত নিম্ন কোড লিখুন
এই ক্ষেত্রে স্ট্রিং ভ্যারিয়েবলের প্রতিটি শব্দ অ্যারের এলিমেন্ট হবে
নিউয়ারে এর প্রতিটি এলিমেন্ট কমা দ্বারা যুক্ত হবে
সর্ট ফাংশন বর্ণানুক্রমে অ্যারের এলিমেন্ট বাছাই করে
কিউ ফাংশন স্পেস দ্বারা পৃথক শব্দের অ্যারে তৈরি করে
প্রতিটি ফাংশন বুঝি
স্প্লিট ফাংশন দুটি আর্গুমেন্ট নেয়
প্রথম আর্গুমেন্ট বিভেদক যার দ্বারা স্ট্রিং বিভক্ত করতে হবে
দ্বিতীয়টি স্ট্রিং যা বিভক্ত করতে হবে
বিভেদক ফরওয়ার্ড স্ল্যাশ সিঙ্গল বা ডাবল উদ্ধৃতি দ্বারা উল্লেখ করা যেতে পারে
জয়েন ফাংশন 2 টি আর্গুমেন্ট নেয়
প্রথমটি বিভেদক যার দ্বারা অ্যারের এলিমেন্ট যোগ করতে হবে
দ্বিতীয়টি হল অ্যারে
বিভেদক একক বা ডাবল উদ্ধৃতি দ্বারা উল্লেখ্য
সর্ট ফাংশন একক আর্গুমেন্ট নেয় যেই অ্যারে বাছাই করা দরকার
কিউ ফাংশন স্পেস দ্বারা পৃথক শব্দের অ্যারে ফেরত দেয়
কিউ ব্যবহার করে লিখে থাকলে উদ্ধৃতিতে উল্লেখ করার প্রয়োজন নেই
এখন টার্মিনালে ফিরে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস অ্যারেফাঙ্কশনসহ ডট পিএল এবং এন্টার টিপুন
আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি অ্যারে থেকে এলিমেন্ট যোগ মুছে ফেলা
বেসিক ফাংশন স্যাম্পল প্রোগ্রাম দ্বারা অ্যারেতে কার্যকর করা যেতে পারে
নির্দেশিত কাজ scriptspoken tutorialorgindexphpপার্ল উপরের স্ট্রিং স্ল্যাশ বিভেদকে বিভক্ত করুন
নতুন নির্মিত অ্যারের পূর্বে https যোগ করুন
অ্যারে থেকে পার্ল এলিমেন্ট মুছুন
অ্যারে সংখ্যা ঘোষিত করে বাছাই করা
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ